ডানদিকে বোর্ডে স্পষ্টভাবে এস_বি_আই লেখা আসে বাইরের রাস্তা ফাঁকা জায়গা আসে ।

সিমেন্টের বস্তার অনেকগুলি স্তূপ দেখা যাচচে ডানপাশে একটি বেনার লাগানো রয়েসে।

পিছনের দিকে অনেকগুলি কুমড়ো বড় বড় দেখা যাচ্ছে।

এখানে একটি হোটেল দেহা যাচ্ছে হোটেলের সামোনে এক--

এক পাশে একটি সবুজ বোতলও কিসু ছোট ডিম্বা রাখা আসে।

এখানে সাউনি ও গাসপালা পথ ফোলান পড়েসে।

বিভিন্ন রকমের কসমেটিক প্রোডাক্ট পারফিউম ক্রিম ফেসওয়াশ শ্যাম্পুও রয়েসে।

কয়েকজন ছেলে ক্রিকেট খেলছে মাঠটি খুব খোলা মোলা।

সামোনে পুদিনা গাস দেখা যাচ্ছে পিছনে আরও কিসু টব রয়েসে।

যেখানে বিভিন্ন ধরনের সবজি গাস লাগানু রয়েসে বাগানটি একটি দেওয়ালের পাশে সাজানু রয়েসে।

একজন ব্যক্তি বিতরে কাজ করসেন দেখা যাচ্ছে আশেপাশে খোলা মাঠ ও বড় ঘড় বিসানো রয়েসে।